ইট জমি দেখা যাচ্ছে তার আশেপাশে রঙ এর ডাব্বা ওও রয়েছে একটা ছোট মত দোর ও দেখা যাচ্ছে |

তার পাশে একটা পালঙ ও দেখা যাচ্ছে যা যা পিংক কালারের পাশে আশেপাশেও অনেক এক পালং দেখা যাচ্ছে।

এখানে অনেক কালো আঙ্গুর রাখা রয়েছে অনেক কালো আঙুরের গুচ্ছও রয়েছে ।

রোডের উপর একটা লোক চলছে যার আ শার্ট ব্লু কালারের আর ডিপ ব্লু প্যান্ট রয়েছে আর রোডের আশেপাশে ঘাস আর পেট দেখা যাচ্ছে।

এখানে একটা খাটাল দেখা যাচ্ছে যেখানে একটা গরু বাঁধা রয়েছে গরুটা কালো কালার -এর গরু ওখানে রাখা আ ঘা-আ-স--

এখানে বাইসাইকেল এর একটা শোরুম দেখা যাচ্ছে যেখানে অনেক কটা বাইসাইকেল রাখা রয়েছে । আর সামনে দরজাঠা কাঁচের তৈরী।